এটি একটি স্টেডিয়াম -এর ছবি বলেই মনে হচ্ছে যেখানে ব যে উম দিনের বেলার ছবি এটি ।

জনবহুল রাস্তা রয়েছে। তার মাঝে একটি ছোট্ট উম ছোট্ট মাঠ রয়েছে। আর কিছু গাছের দেখার পাওয়া যাচ্ছে এখানে।

পেট্রোল পাম্প এর ছবি সামনে আহ ছায়া পড়েছে দেখা যা--